লিব্রিঅফিস সিএএলসি এ তথ্যের বিন্যাস সংক্রান্ত এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখব সীমানা ব্যাকগ্রাউন্ড বা পটভূমির রং বিন্যাস
অটোমেটিক র্যাপিং ব্যবহার করে একাধিক লাইনের বিন্যাস
সেলগুলির একত্রীকরণ
লেখা সংকুচিত করে সেলের মধ্যে ধরানো
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
আসুন প্রথমে লিব্রিঅফিস ক্যালক এ সীমানা বিন্যাস সম্পর্কে জানা যাক
পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইলটি খুলুন
কোনো একটি নির্দিষ্ট সেল বা কএকটি সেলের একসাথে সীমানা বিন্যাস করা যায়
উদাহরণস্বরূপ সিরিয়াল নাম্বার আইটেম কস্ট স্পেন্ট রিসিভড দাতে এবং একাউন্ট শিরোনাম ধারণকারী সেলগুলি বিন্যস্ত করা যাক
তাহলে প্রথমে সিরিয়াল নাম্বার অর্থাৎ সান
শিরোনামের সেলটিতে ক্লিক করা যাক
এখন মাউস এর বাম বাটন টিপে ধরে শিরোনাম ধারণকারী সেলগুলি বরাবর টানুন
শিরোনাম ধারণকারী সম্পূর্ণ অনুভূমিক সারি নির্বাচন করার পর ফরম্যাটিং টুলবারের বর্ডারস আইকনের উপর ক্লিক করুন
একটি ড্রপ ডাউন বক্স খুলে গেছে যাতে সীমানার বিভিন্ন স্টাইল বা শৈলী দেখা যাচ্ছে
আপনি সীমানাত়ে যে স্টাইল প্রয়োগ করতে ইচ্ছুক সেটিতে ক্লিক করুন
আমি শেষ বিকল্পে ক্লিক করছি
দেখুন নির্বাচিত শৈলী অনুসারে সীমানা বিন্যস্ত হয়ে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
নির্বাচিত সেল গুলি এখনো উজ্জ্বল রয়েছে
সেলগুলির উপর রাইট ক্লিক করুন এবং ফরম্যাট সেলস বিকল্প নির্বাচন করুন
এখন বর্ডার্স ট্যাব এ ক্লিক করুন
আপনি কিছু বিকল্প দেখতে পাচ্ছেন লাইন অ্যারেঞ্জমেন্ট লাইন স্পেসিং টো কনটেন্টস এবং শাদো স্টাইল
এই বিন্যাসগুলি Calc এ সবসময় থাকে
কিন্তু আপনি এগুলির প্রত্যেকটি ই আপনার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারেন
user ডিফাইন্ড এ একটি ছোট প্রিভিউ উইন্ডো আছে যা আপনার নির্বাচন টি দেখায়
আমি ডিফল্ট এর তৃতীয় বিকল্পটি নির্বাচিত করলাম
আপনি প্রিভিউ এলাকায় পরিবর্তনটি দেখতে পাচ্ছেন
এখন স্টাইল বা শৈলী উইডথ বা প্রস্থ এবং কলর বা রং এর পরিবর্তন করা যাক
পুনরায় প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন
স্পেসিং টো কনটেন্টস এ সিনক্রোনাইজ বিকল্পটি নির্বাচিত থাকে
এর অর্থ একই ফাঁক সব মার্জিনে প্রযুক্ত হয়
আপনি এই টিক চিন্হটি তুলে দিয়ে মার্জিনের মধ্যবর্তী দুরত্ব আপনার প্রয়োজনমত পরিবর্তন করতে পারেন
উপরের এবং নীচের মার্জিন ১৪pt করুন
বিভিন্ন শাদো স্টাইলস সম্পর্কে আপনি নিজে অনুসন্ধান করুন
OK ত়ে ক্লিক করুন
এটি আপনার বাছাই করা শৈলী নির্বাচিত সেল গুলিতে প্রয়োগ করেছে
সীমানা বিন্যাস করা শেখার পর এখন শেখা যাক কিভাবে একটি সেল এর ব্যাকগ্রাউন্ড বা পটভূমিতে রং করা যায়
সেল এর পটভূমি রঙিন করতে সিএএলসি এর ফরম্যাটিং টুলবারে ব্যাকগ্রাউন্ড কলর নামক একটি বিকল্প উপলব্ধ আছে
এখন দেখা যাক এটি কিভাবে কিভাবে কাজ করে
উদাহরণস্বরূপ শিরোনাম ধারণকারী সেলগুলির পটভূমি রঙিন করা যাক
সুতরাং আসুন প্রথমে যে সেলে সিরিয়াল নাম্বার বা সান লেখা রয়েছে সেটির উপর ক্লিক করুন
এখন বাম মাউস বাটন টিপে রেখে শিরোনামে ধারণকারী সেল গুলির উপর দিয়ে টানুন
শিরোনাম ধারণকারী সম্পূর্ণ অনুভূমিক সারি নির্বাচন করার পর ফরম্যাটিং টুলবারের ব্যাকগ্রাউন্ড কলর বিকল্পটি ক্লিক করুন
একটি পপ আপ মেনু খুলে গেছে যেখান থেকে আপনি যে রঙ পটভূমিতে প্রয়োগ করতে চান তা নির্বাচন করতে পারেন
গ্রে বা ধূসর রঙ এর উপর ক্লিক করুন
দেখুন শিরোনামগুলির সেলের পটভূমির রং ধূসর হয়ে গেছে
সিএএলসি এ একাধিক লাইন বিন্যাসের জন্য বিভিন্ন বিকল্প আছে
প্রথমটি হল অটোমেটিক র্যাপিং ব্যবহার করা
অটোমেটিক র্যাপিং ব্যবহার করে একটি সেলে একাধিক লাইন লিখতে পারা যায়
দেখা যাক এটি কিভাবে করা যায়
এখন পারসোনাল ফাইনান্স trackerঅডস শিট এর একটি ফাঁকা সেল এ ক্লিক করুন
উদাহরণস্বরূপ বি12 নামক সেলে ক্লিক করুন
এবার সেল টির উপর রাইট ক্লিক করুন এবং তারপর ফরম্যাট সেলস বিকল্প উপর ক্লিক করুন
এখন ডায়লগ বক্সের অ্যালিগ্নমেন্ট ট্যাবে ক্লিক করুন
ডায়লগ বক্সের নীচে অবস্থিত র্যাপ টেস্ট অটোমেটিক্যালি বিকল্পর উপর ক্লিক করুন
তারপর ওক বাটনে ক্লিক করুন
এবার লিখুন THIS আইএস A পারসোনাল ফাইনান্স ট্র্যাকের
ইত আইএস ভেরি ইউজফুল
দেখুন একাধিক বিবৃতি একটি সেলে ঢুকে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
এখন আমরা শিখব Calc এ কিভাবে একাধিক সেল মার্জ বা সম্পূর্ণভাবে যুক্ত করা যায়
আমাদের পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইলে যদি আপনি শিরোনাম সান এর অধীনে ক্রমিক সংখ্যা ধারণকারী সেলগুলি এবং তাদের সংশ্লিষ্ট আইটেম এর সেলগুলিকে একত্র করতে চান তাহলে প্রথমে সান শিরোনামের নীচে ১ এ ক্লিক করুন
এখন কীবোর্ডের শিফট কি টিপুন এবং এর সংশ্লিষ্ট আইটেম অর্থাৎ সালারি এর সেলটি ক্লিক করুন
যে দুটি সেল যুক্ত করা হবে সেইদুটি উজ্জ্বল হয়ে গেছে
এরপর মেনু বারের ফরম্যাট বিকল্প উপর এবং তারপর মার্জ সেলস ক্লিক করুন
যে সাইড বার খুলে গেছে তার মার্জ সেলস বিকল্পে ক্লিক করুন
যে ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে তার য়েস বিকল্পে ক্লিক করুন যাতে এই দুটি সেলের বিষয়বস্তুই একটি সেলে ঢুকে যায়
দেখুন নির্বাচিত সেলগুলি মিলে একটি সেল হয়ে গেছে এবং বিষয়বস্তুও এই একই সেলে দেখা যাচ্ছে
CTRL এবং Z একসাথে টিপে আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
এরপর আমরা শিখব কিভাবে একটি লেখা এমনভাবে সঙ্কুচিত করা যায় যাতে সেটি একটি সেলে ধরে যায়
একটি সেল এ তথ্যের ফন্টের আকার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যায় যাতে লেখাটি সেলে ধরে যায়
দেখা যাক এটি কিভাবে করা যায়
বি14 নামক সেলটিতে থিস আইএস ফোর থে মন্থ ওএফ জানুয়ারি লিখুন
দেখুন লেখাটি সেলে ধরছে না
লেখাটিকে ধরানোর জন্য সঙ্কুচিত করতে প্রথমে B১৪ নামক সেলটিতে ক্লিক করুন
এবার মেনু বারের ফরম্যাট বিকল্পত়ে ক্লিক করুন
তারপর সেলস ক্লিক করুন
অথবা সেল এর উপর রাইট ক্লিক করুন এবং ফরম্যাট সেলস ক্লিক করুন
দেখুন ফরম্যাট সেলস ডায়লগ বক্স খুলে গেছে
ডায়লগ বক্সের অ্যালিগ্নমেন্ট ট্যাবে ক্লিক করুন
ডায়লগ বক্সের নীচে শ্রিঙ্ক টো ফিট সেল সাইজ চেক বক্স র ক্লিক করুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
দেখুন সম্পূর্ণ লেখাটি সংকুচিত হয়ে গেছে এবং এর ফন্ট সাইজ কমে গেছে যাতে লেখাটি সেল B১৪ ত়ে ধরে যায়
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখানেই লিব্রিঅফিস সিএএলসি এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি160 সীমানা পটভূমির রং বিন্যাস
অটোমেটিক র্যাপিং ব্যবহার করে একাধিক লাইন বিন্যস্ত করা
সেলগুলির একত্রীকরণ
লেখাকে সেল এ ধরাতে সেটিকে সংকুচিত করা
অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী স্প্রেডশীট practiceঅডস খুলুন
সব শিরোনাম গুলি নির্বাচিত করুন
শিরনামগুলির পটভূমির রং নীল দিন
অটোমেটিক র্যাপিং ব্যবহার করে লিখুন থিস আইএস a ডিপার্টমেন্ট স্প্রেডশীট
এই লেখাটিতে সংকুচিত করুন যাতে সেটি সেল এ ধরে যায়
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
শুভবিদায়